এই ছবিটাতে আমি একটা আর্ট শো দেখতে পাচ্ছি তো এই প্রদর্শনেও শো টাতে কিছু মানুষজন আ-আছে।

এই ছবি রাট মাঝখানে দুই পাশে সুন্দরভাবে গাছপালা দিয়ে তৈরিআর মাঝখান দিয়ে একটা জল বেরোনোর জন্যপরপর ধাপ ও তৈরি করা হয়েছে ।

এই ছবিটার মধ্য একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে ছেলেটা একটা সেলুন -এর মধ্যে বসে আছে একটা চেয়ার -এ ।

আর দুই পাশে দুটো ছেলে সাদা কালো আহ পোশাক পরা দাঁড়িয়ে আহ কিছু একটা পড়ছে।

ছেলেটার পরনে একটা কালো আ-আ-আ কোট আর প্যান্ট কালো আর সু --টাও কালো।